অনেক যানবাহান রয়েছে আর যানবাহন রাস্তার একপাশে মানে --

মনে একটা সান্তান্ন বাজে একটি ট্রেন গাড়ি দাঁড়িয়ে রয়েছে মানে প্ল্যাটফর্ম -এ অনেক মানুষজন বসে রয়েছে।

এটা একটি স্টিল -এর বাসনপত্র দোকান রয়েছে। এখানে প্লাস্টিক -এর বোতল পাওয়া যাই।

রাস্তার এক সাইড -এ মানুষেরা কোন ফুট পাথ দিয়ে মানুষরা হেঁটে যাচ্ছে।

এটা রাস্তার পাশে একটি উ দেয়ালে এই রিপেয়ার টি রয়েছে মনে হয় । দেওয়ালে এ--

কতগুলো গাড়ি গুলো দাঁড়িয়ে। এখানে একটি ক্রেন ও দেখা যাচ্ছে রাস্তা তে একটি মানুষ দেখা যাচ্ছে।